এবং সাথে সাথে দেখা যাচ্ছে কিছু মানুষ ফুলেরও কাজ করছে।

আর পাশে একটি বিল্ডিং রয়েছে দেওয়াল দেওয়া রয়েছে একটি হোয়াইট কালারের।

এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

বাড়িটা দেখতে বেশ সুন্দর লাগছে।

এটা একটা ঝর্ণা পাহাড় থেকে উম পাহাড়ের উপর থেকে পাথর দিয়ে জল পড়ছে।

ধরতে পারে এই যে এর একটা বাস স্ট্যান্ড বলতে গেলে।

একটি ব্যাক্তির হাত দেখা যাচ্ছে সামনে।

তার পাশে দেখতে পাচ্ছি বিদ্যুৎ লাইন দেওয়ান রয়েছে উপর দিয়ে।

সামনে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ফ্ল্যাট রয়েছে।

ঠাকুরের প্যান্ডেলটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে।

রুমের উপরের নিচের টাইলস লাগানো রয়েছে।

উপর দিয়ে ওয়াল দেওয়া রয়েচে।

দেখা যাচ্ছে যে সামনে তিনটি গাড়ি দেখতে পাচ্ছি আমি।

এখানে সামনে একটি রোড দেখতে পাচ্ছি রোডে অনেকগুলি ময়লা আবর্জনা ফেলানো রয়েছে।

তার উপরে একটি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি।

এটা আগারতলা র্যালওয়ে স্টেশন ।

এখানে রাস্তার পাশে অনেকগুলি বাইক দেখা যাচ্ছে।

এবং অটো রয়েছে জিপ গাড়ি রয়েছে একটি মহিলা দেখছি অটোর সামনে টমটমের সামনে দাঁড়িয়ে রয়েছে।